কয়েকটি মানুষকে লক্ষ্য করতে দেখা যাচ্ছে।

উপরে কিছু ইংলিশ লেখা রয়েছে।

সামনে কিছু বাইক দাঁড়িয়ে দেখা যাচ্ছে লক্ষ করা যাচ্ছে।

ছোটো বড়ো অনেক কয়টি গাছ লক্ষ্য করা যাচ্ছে।

আকাশটা নীলা এবং সাদা কালার দেখা যাচ্ছে।